নদী রয়েছে নদীটাতে জল পেরচ্ছে এবং নদীতার দু সাইডে প্রচুর পাথর পরে রয়েছে বড় বড় ছোট ছোট পাথর ওইদিকে একটা পাহাড় দেখাচ্ছে।